দেখলে মা বাবা যেটা দিতে পারবে প্রাথমিক শিক্ষা সেটা কিন্তু কোন teacher দিতে পারবে না সেই সময় সেই অল্প বয়সে একদমই ঠিক কথা একদমই আর এছাড়া teacher দের তো আজকাল বাচ্চারা বড় হতে না হতে teacher রেখে দেওয়া হচ্ছে খুব অল্প বয়সেই তাদের teacher রেখে দেওয়া হচ্ছে শেখানোর জন্য কিন্তু সেই teacher

সেটাই আমা আমাদের মধ্যে তাই মনে হয় যে এত আগে যে rules আমাদের ছিল যে ছ বছর না হলে আমরা admission করাতে পারবো না সেরকম rules না আসলেও যাতে একটু করাকরি হওয়া দরকার যে শিক্ষার কিছু নিয়ম পরিবর্তন করা প্রয়োজন। syllabus টা এতটা easy হয়ে যাচ্ছে normal exam আর মাধ্যমিক বা HS আর সেটা বোঝা সম্ভব হচ্ছে না Normal যেভাবে exam দেয়া হয় সেই same question pattern আসছে মাধ্যমিকে বা HS এ আর এক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে এখন এই internet সময়ে অনেক question paper leak ও হয়ে যাচ্ছে যেগুলো অনেক exam অনেক সময় বাদ দেওয়া হয় অনেক সময় আমার বাদ দেওয়া হয় না সেটাকেই continue করিয়ে নেওয়া হয়। তো এই সমস্ত দিকটা অবশ্যই সরকারকে দেখা দরকার যদি কিছু পরিবর্তন হয় শিক্ষা ব্যবস্থার তাহলে তো অবশ্যই ভালো হয় সেটা আমাদের জন্য যেমন ভাল হবে পরবর্তী generation র জন্য ভালো হবে। একদমই একদমই আমাদের শিক্ষা ব্যবস্থার বা education একটা ভীষণ রকম changes দরকার যাতে করে আমাদের ভবিষ্যতের প্রজন্ম আরো অনেক bright future ওদের হতে পারে না হলে ওদের future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 একদম কারণ আগে যেটা আমাদের কয়েক বছর আগে যেটা আমার বাবা জেঠু কাকুদের সময়ের কথা বলছি ওনারা ওই সময়ে class six seven যদি পড়েছেন তাহলে ওনাদের কাছে সেটা অনেকটাই কারণ আমারই একজন relative আছেন যিনি class eight অব্দি পড়ে bank চাকরি করেছিলেন কয়েক বছর আগে সেটা দশ পনেরো বছর আগে উনারা এইট pass করে bank চাকরি করেছেন তাদের কাছে যে knowledge আছে এখন যদি আমরা graduation candidate কে যদি ওনার সামনে যদি দাঁড়ায় তাহলে সেই knowledge কিন্তু match করবে না কারণ ওনাদের knowledge যথেষ্ট আছে। অনেক বেশি আমাদের graduation candidate থেকে। কারণ সেই সময় শিক্ষার pattern টা অন্যরকম ছিল। এখনকার মতন ছিল না। যার জন্য ওনাদের কাছে class eight টা মনে হয়েছিল graduation এর মত। একদমই তাই একদমই আর normally যদি এখনকার বাচ্চাদের আমরা যেমন যেটা আমি দেখেছি যেমন আমার বাবা কাকুরা এখনো পর্যন্ত বাচ্চাদেরকে পড়ানোর সময় যে নামতা গুলো হয় বাংলাতে নামতা বলে সেই নামতা গুলো এখনো ঝড়ের মতো বলে যেতে পারে। যেটা হয়তো আমরা এখনো পারবো না বা একটা নামতা বলার পর আমরা বন্ধ করে যাবো বা আর বলতে পারব না তারপর কোন যুক্তাক্ষর এর spelling থাকলে সেটা লিখতে আমাদের একটু সমস্যা হয় অনেক সময় বাংলার spelling আমরা miss করি english অবশ্যই miss করে বেশিরভাগ candidate কারণ এটা আমাদের basic basic টা অতটা মজবুত না হওয়ার কারণে এটা সমস্যা আবার কিছু থাকে যে english medium পড়ে এসেছে যারা হয়তো বাংলায় লিখতে পারে না বাংলা হয়তো বলতে পারছে but লিখতে পারছে না।

তো যার জন্য কি হয় বাংলা অনেক english হয়তো five six পড়ার পরে তারপর হয়তো বাংলাটা basic শেখানো হয় অ আ ক খ আর এই সমস্ত কিছু শেখানো হয়। আমার তো মনে হয় আমরা যে medium পড়ি না কেন আমাদের সব Language কি সমান ভাবে priority দেওয়া উচিত বাংলা english তার সাথে সাথে আমাদের সে কারণ আমাদের যে Language আমরা যে দেশে আছি সেখানে বাংলাটা mandatory যদি আমাদের এখন এটা fashion হয়ে গেছে যেমন আমি জানালাম যে প্রথমে যে আমার পাশের বাড়ি english medium পড়াচ্ছে আমি যদি english medium না পরাই তাহলে আমার বাচ্চা ভালোভাবে তৈরি হবে না। বা ওর সাথে মিশতে পারবে না। তো যার জন্য রেষারেষিতে ভর্তি হয়ে যায় তো এটা একটা রেষারেষি typer হয়ে গেছে, আবার অনেকে হয়তো যে balance একটু আছে তো আমি english medium পড়াই হয়তো বাচ্চা catch করতে পারছে না তাও english medium ভর্তি করে দেওয়া হয়। কিছুদিন পরে হয়তো বাচ্চা দেখা যাচ্ছে যে পুরোপুরি বাংলাও নিতে পারছে না english টাও নিতে পারছে না। সে ক্ষেত্রে ওর শিখতে সমস্যা হয় একদম একদম একদমই ঠিক কথা আর আমাদের এই রাজ্যের বাইরে গেলে আমাদের বাংলার পাশাপাশি অন্যান্য ভাষাগুলো অবশ্যই অবশ্যই যেমন আমরা english টাতে vary করি যে হ্যাঁ state বাইরে গেলে আমাদের english র প্রয়োজন আছে হিন্দির প্রয়োজন আছে তেমন কিন্তু আমাদের নিজেদের নিজস্ব Country কিন্তু আমরা বাঙালি বাংলারও প্রয়োজন আছে তো এটা তো আমাদের language এর উপর বললাম যেমন শিক্ষা ব্যবস্থায় আমরা যেভাবে discuss করলাম তাতে যদি মনে হয় যে কিছুটা changes র প্রয়োজন আছে আর এই যদি changes আসে তাহলে হয়তো পরবর্তী generation অনেকটা improve করবে। কারণ আমরা শিক্ষা ব্যবস্থার উপরে গিয়ে কিছু change করতে পারবো না যদি সরকার এক্ষেত্রে আগে ভাবে বা change করে তাহলে হয়তো শিক্ষা ব্যবস্থাটা আগের তুলনায় better হবে। বা এত যে candidate তৈরি হয়ে বসে আছে। job পাচ্ছে না তাদের জন্য সুবিধা হবে কারন marks এর পরিমাণটাও আসবে একটা category তৈরি হয়ে যাবে যে কে কোন category তে যাচ্ছে first class second class third class এরকম category candidate হয়ে যাবে।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 একদম একদম একদম ঠিক বলেছেন আপনি আমি পুরোপুরি সহমত অনেক ভালো লাগলো আপনার সঙ্গে এই education নিয়ে এখনকার education নিয়ে discuss করতে।

খুবই ভালো একটা discussion হলো আমাদের। অবশ্যই কারণ আমাদের এই discussion এর মাধ্যমে হয়তো আমার কিছু জানার ছিল বা তোমার কিছু জানার ছিল যেটা আমরা এর মাধ্যমে জানতে পারলাম বা পরবর্তী generations র জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটাও একটু আমরা discuss করতে পারলাম। তো

একদমই আমিও অনেক কিছু information পেলাম তোমার কাছ থেকে তুমিও হয়তো পেলে আমার কাছ থেকে অনেক কিছু। তো সে ক্ষেত্রে আমাদের মূল যে motive ছিল যে এই education পরিবর্তন মানে changes করার দরকার সেটা যদি হয় পরবর্তী সময় আমাদের এই যে আজকের কথোপকথনটা তাহলে হয়তো সার্থক হবে যে আমরা এটা মনে মনে ভাবছিলাম আমাদের পরবর্তী সময়ে changes হয়েছে তো আশা করি আজকে কথা বলার পরে ভালো লাগলো, পরবর্তী যদি এরকম ধরনের কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমাকে আমি phone করবো। ধন্যবাদ

ধন্যবাদ! এবারে তোমাকে একটা আরেকজনের গল্প বলি তাহলে ভক্তি মতি রানী রাসমণি সবাই এনাকে চেনে তাই কালী মায়ের এ মন্দির

চিন্তাভাবনা সমস্ত কিছু ভাববে হয় কখন যাব কিভাবে যাব সমস্ত কিছু ঠিকঠাক থাকবে কিনা এমনিতেও তিনি এক বড় বাড়ির বউ তাই তার মাথায় অনেক চিন্তাভাবনা থাকে তো সে হিসেবে তিনি অনেক এয়া চিন্তা ভাবনা করে এ সবদিক বিচার করে তিনি ঠিক করলেন বিখ্যাত জমিদার বাড়ির বধু এমনিতেও সুতরাং খ্যাতি প্রতিপত্তি আর মর্যাদার উপরে যদি সব ব্যবস্থাই করতে হবে তাকে তিনি তো আর পাঁচ জনের মত একা যেতে পারেন না তার সঙ্গে পাঠাতে হবে উপযুক্ত সংখ্যক দাস-দাসী কারণ তখনকার দিনে তো যে রাজা রাণী রা তারা রাজদাসী ছাড়া চলতে পারে না দিয়ে বুঝতে হবে এ আর কি আহ তখনকার দিনে লোকেরা একটু সাজগোজের ব্যাপার থাকতো তাই দাস দাসী থাকলে তাদের সুবিধা হবে তাতে ওদেরও কাজটা কম করতে হবে সুখী মানুষ কিনা পয়সা কড়ি আছে কি দরকার কাজ করব এই দাস দাসীকে সঙ্গে করে নিয়ে যেত ওরা আর সঙ্গে তো রান্নার লোক আছেই তাদের আবার পাচক পাচিকা বলা হয় তারা যেত কখন কোন আপদে বিপদে রান্না করতে হয় না করতে হয় কথায় কি হয় কারণ পালকি করে যাওয়ার ব্যবস্থা ছিল তখন তো আর গাড়ি ছিল না হয় পালকি না হয় গরুর গাড়ি তা পালকি করে তো আর একটা জায়গা থেকে আর একটা জায়গায় হুট করে পৌঁছানো যাবে না তো সেরকম একটা জায়গায় দার করাল তাবু খাটালো সেখানে রান্না করার জন্য তার হঠাৎ করে কোথাও কিছু hotel পাবে না তাই পাঠক পাচিকা কেউ সঙ্গে নিয়ে যেত রান্না করার জন্য তো যে সময় কার কথা বলছি সেটা প্রায় ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়কার কথা তখন তো steamer নেই কথাও train ও নেই স্থলপথে যেমনটা বললাম যে কোথাও হাটা হয় না গরুর গাড়ি আবার জল পথে নৌকাই একমাত্র ভরসা তার ওপর দু পথেই রয়েছে দস্যু মানে ডাকাত আর ঠ্যাঙরা দের ভয় ঠ্যাঙরা বলতে ওই যারা ওই লাঠি ফাটি নিয়ে আর কি লুটফুট করতে আসে তো সেরম ধরনের লোক আর কি তখনকার দিনে তো অভাব অনটন বেশি ছিল তাই যেই বড়লোক কেউ যাচ্ছে পালকি করে দেখে ঝাঁপিয়ে পড়ল নিয়ে তুলে নিল যা আছে সোনা গয়না যা কিছু আছে সুতরাং সেই হিসেবে মাঝি মোল্লার অত্যন্ত পরিচিত নিজেদের মানুষ হতে হবে সাধু আগে নিজেদের হওয়া দরকার এ ছাড়া রানী মানুষ যাবেন তাছাড়া কাসি তো আর এক আধ ঘন্টার পথ নয় যেতে আসতে সময় যাবে প্রায় মাসখানেক সুতরাং ওই অত দিনের জন্য সকলের মত খাবার দাওয়ার সংগ্রহ করাও একটা খুব মানে সহজ ব্যাপার না শেষ পর্যন্ত সবকিছু

এই সুযোগে বেরিয়ে পড়ুন এরপরে আবার যোগ আবার হয়তো চলে যেতে পারে বুঝতে পার তো তাহলে ব্যাপারটা কারণ তখনকার দিনে পাজি পুজি দেখারও ব্যাপার ছিল এখনকার দিনে এতটা হয় না তখনকার দিনে হতো আগে উদ্দিষ্ট দিনে সকালবেলায় রানী রাসমণি নৌকার দুর্গা দুর্গা বলে গঙ্গার ঘাট থেকে যাত্রা শুরু করলো তখনকার দিনে এ পথে যেমন ছিল এ এ ডাকাতদের ভয় আর জলে ছিল আবার জলদস্যু সে আবার জলডাকাত সুযোগ পেলেই তারা যাত্রীদের উপর নিয়ে সবকিছু লুটপাট করে নিতে

যে রাস্তা দিয়ে হেঁটে যাবে তার কাছ থেকেও লুটবে আর যে নদী দিয়ে যাবে জল দিয়ে ও সবার কাছ থেকে লুট করবে তো

কারণ রাত্রে তো আর যাওয়া যাবেনা light কত জেলে যাবে দূর ওই জন্য তাবু টাবু টাঙ্গিয়ে বিশ্রাম করতো খাওয়া-দাওয়া করত ঠিক সেই মতো সারাদিন চলার পর সন্ধ্যে নামতেই রানী রাসমনির নৌকা বড় পাড়ে ভেড়ানো হলো নোঙ্গর ফেলে দেওয়া হলো সঙ্গে লোকজন যারা পারে নেমে রান্নাবান্না তোর জোর শুরু করে দিল রানী মা খাওয়া-দাওয়া করবেন তাকে তো খাওয়াতে হবে তাই তারা রান্না

গভীর রাতে হয়েছে কি রানী রাসমণি হঠাৎ এক স্বপ্ন দেখলো কি স্বপ্ন দেখলে দেখলেন মা কাসিমা অন্নপূর্ণা তার সামনে এসে দাঁড়িয়েছে তার দেহ থেকে ঠিকরে তার স্নিগ্ধ জ্যোতি কে চতুর্দিক আলোকিত করে দিয়েছে তিনি তখন বললেন

এত খরচপত্র করে তুই কোথায় যাচ্ছিস তোর প্রজারা এখানে অন্ন অন্ন কষ্টে দিন কাটাচ্ছে তুই দেখতে পাচ্ছিস না এখানে এই গঙ্গার পাড়ে তুই আমার মন্দির প্রতিষ্ঠা কর যেমনটা তোমায় প্রথমে বললাম যে তিনি উম কালী মন্দিরে দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাতা তো এইখানে এই কালী মন্দিরের প্রতিষ্ঠাতা করার কথাই বলছেন আর কি তো বলছে যে এইখানেই গঙ্গার পাড়ে আমার মন্দির প্রতিষ্ঠা কর আর প্রজাদের দুঃখ দূর দুঃখ দূর করার চেষ্টা কর হঠাৎ এরকম জিনিস দেখে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়াটাই স্বাভাবিক এবং রাসমনি যথারীতি ঘুম ভেঙে গেল চোখের সামনে হঠাৎ করে একটা স্বপ্ন দেখে জেরম মনে হয় হটআত করে চোখের সামনে এত কিছু একটা বড় একটা জিনিস দেখলাম তো মায়ের ওই

প্রণাম জানালেন মনে মনে বললেন তাই হবে মা কারণ মা সপ্নাদেশ দিয়েছেন তা না পালন করলে হয় তাই তিনি বললেন যে আমি এখানেই তোমাকে প্রতিষ্ঠা করব পরদিন সকালে নৌকা থেকে মা রানী রাসমণি আদেশ দিলেন নৌকার মুখ ঘুরাও আমরা ফেরত যাব। সব দাসি ফাঁসি যারা যাচ্ছিল আহ যারা সঙ্গে গেছিল তারা সকলেই একে ওর দিকে মুখ চাওয়াচাই করছে বা কি ব্যাপার এমন হলো কি হঠাৎ করে কাশি যাবে বলে বেরোলে এত কিছু পাজি পুথি দেখে দিনক্ষণ দেখে বের হলে হঠাৎ করে এখন বলছো ফিরে যাবো শরীর টোড়ির খারাপ তরি না অন্য কিছু কি হলো হঠাৎ করে তো ব্যাপার যাই হোক কিছু তো আর করার নেই রানির হুকুম মানতেই হবে তাই তারা আবার যাত্রা শুরু করল এবার দক্ষিনে যাবে না ও উত্তর এ যাবে যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল সেদিকেই যথারীতি ফিরে চলল শুরু হয়ে গেল মন্দির নির্মাণের তোড়জোড় কিন্তু মন্দির কোথায় নির্মাণ করা যায় রানীমা আদেশ দিলেন কোন জায়গা খোঁজার জন্য আর কি জায়গাটা খুঁজেতে হবে রানীমা আদেশ দিলেন যে গঙ্গার পরে খোঁজ নিয়ে দেখো খুঁজে বের কর কোথায় মায়ের মন্দির তৈরি করার উপযুক্ত জায়গা হতে পারে মা স্বপ্নাদেশ দিয়েছে গঙ্গার পাড়েই করতে তো গঙ্গার পাড়ি তাকে করতে হবে বরানগর পেরিয়ে পাওয়া গেল দক্ষিণেশ্বরের আগাছার বন জঙ্গল ঘেরা বিস্তৃত জলাভূমি এই দক্ষিণেশ্বর যে দক্ষিণেশ্বরে এখন মায়ের পূজো হয় সেটা তখনকার দিনে তো আর এটা দক্ষিণেশ্বরের মন্দির ছিল না তখন জলা জমির মতো পড়ে রয়েছে আর কি সেখানে কিন্তু এই জমির এক প্রান্তে আবার খ্রিস্টানদের বসতি রয়েছে আর অন্য প্রান্তে আবার গাজী সাহেব মানে মুসলমানদের পীরের আস্থান আমাদের যারা মানে হিন্দু ধর্মের যারা আরকি গোরা হিন্দু হয় আর কি তারা আবার ভুরু বাবা যে এরকম যেখানে আহ ঈশ্বরের আমাদের হিন্দুদের ঠাকুর প্রতিষ্ঠিত করা হবে কালী মায়ের মন্দির সেখানে একদিকে খ্রিশ্চান একদিকে মোল্লা এ আবার কি কি করে হবে প্রতিষ্ঠা কি করে করব রানী রাসমণি তাদের কথায় পাত্তাই দিলেন না মায়ের আদেশ দিয়েছে যেখানেই থাকুক না কেন জায়গা যখন পেয়েছে হবেই তিনি বললেন হ্যাঁ যে ওই ধর্মালুম ধর্মালম্বীদের মধ্যেি মাঝেই আমাদের মায়ের প্রতিষ্ঠা করবো ধর্মের গোড়ামী অতএব কুসংস্কারে রানী রাসমনির বিশ্বাস ছিল না বলেই কালী মন্দিরের পাশেই স্থাপিত করতে পেরেছিল দ্বাদশ শিবের মন্দির আরও পেরেছিলেন সেই এক প্রাঙ্গণে রাধা কৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করতে আর এভাবেই তিনি শিব শক্তি এবং বৈষ্ণবদের মধ্যে মহামিলনের এক সেতু রচনা করে দিয়েছিলেন ধর্মের নামে ভন্ডামি আচার-বিচার নিয়ে নিতি বিবাদের নানা কুট কাছারি এগুলো তিনি একেবারেই সহ্য করতে পারতেন না মন্দির নির্মাণ কাজ শুরু থেকেই তাদের সঙ্গে বিরধ তার কারন তারা এটার নমস্কার আপনারা শুনছেন river side FM সঙ্গে আমি আছি লাবনী আজকে একটা দারুণ বিষয় আলোচনা করব সেটা হচ্ছে আমরা সবাই মানুষ

এবার আসি সামাজিক প্রাণী কাকে বলে? যারা একা একা বসবাস করতে পারেনা সমাজের দল বেধে বসবাস করে তাদেরকে বলা হয় সামাজিক প্রাণী। স্যবভাবতই যদি আমরা বলি আমরা মানুষ আমাদের একটা পরিবার আছে আমরা সবাইকে নিয়ে বসবাস করি তাই জন্যই আমরা সামাজিক প্রাণী আদৌ কি আমরা এখনো সামাজিক প্রাণী আছি মানে দেখুন কিছু কাল আগেও আমাদের যদি দাদু ঠাকুমাদের generation দেখি বা দাদা ঠাকুর মার কথা বাদ দিয়ে যদি আমরা আমাদের বাবা-মা দেরি generation দেখি তাহলে কিন্তু একটা কথা পরিষ্কার তারা কিন্তু একসময় তাদের পাশের পাড়ার লোকজন কেউ চিনতেন।

মনে প্রশ্ন আসে যে মানুষকে এখনো সামাজিক প্রাণী আছে? ব্যাখ্যা আমি করি তাহলে এখন আমরা সবাই একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত আমরা সবাই ভীষণভাবে social media তে active social media এর বাংলা সামাজিক মাধ্যম আমরা সামাজিক মাধ্যমে সবাইকে এটা দেখাতে ব্যস্ত ওটা দেখাতে ব্যস্ত আমাদের পুরনো বন্ধু বান্ধব সবার সাথে যোগাযোগ রয়েছে কিন্তু এই আমরাই কিন্তু আমাদের জীবনে যদি কোন একটা মানুষকে এখন বিপদে পড়তে দেখি তাহলে কিন্তু সেখানে যাওয়ার আগে দুবার ভাবি যে ওখানে যাওয়াটা কি ঠিক হবে? ওখানে গেলে আমি আবার বিপদে পড়ে যাব না তো? আমরা কি অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাইনি, আমাদের যে সমস্ত senior মানুষরা রয়েছেন তারা না এতটা নিজেদের কথাও ভাবতে নেই আমরা যদি ভেবে দেখি তারা কিন্তু তাদের সময় খুব দূরের কেউ একটা বিপদে পড়লো ঝাঁপিয়ে পড়তেন তারা কিন্তু একবারও ভাববেন না যে ওখানে গেলে আমাদের বিপদ হবে কিন্তু এখন কিন্তু আমরা ভাবি সেই জায়গায় হয়তো আমরা এগোতে চাই না even আমাদের চোখের সামনে অনেক অন্যায় অনেক বিপদ দেখে কিন্তু আমরা এগিয়ে চলে যায় শুধুমাত্র কিভাবে না আমরা ঝামেলায় পড়ে যাব এখন ত সবথেকে আশ্চর্য লাগে চোখের সামনে এটা দেখতে যে কোন একটা ঘটনা হলে সেটা যতই মর্মান্তিক হোক যতই দুর্ঘটনা হোক আমরা সেটা মোকাবিলা করার আগে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে video তুলি এবং তারপর সেটা কি করি নিজের social media অর্থাৎ সামাজিক মাধ্যমে post করি কিন্তু সেই বিপদে গিয়ে সেই মানুষটার সাহায্য করতে কিন্তু আমরা খুব একটা তৎপর নই অথচ ওই video টা ছড়িয়ে দিয়ে viral হওয়ার নেশা আমাদের মধ্যে কিন্তু একটা রয়েছে । হ্যাঁ কে না চায় viral হতে আমিও চাই আপনিও চাই সবাই চাই আর এই চাওয়াটাও কিছু খারাপ নয়

আমরা যদি ওখানে গিয়ে সাহায্য করতে পারতাম তাহলে হয়তো একটা মানুষ আমাদের থেকে সাহায্য পেয়ে হয়তো সেই দুর্ঘটনাটা এড়াতে পারত না ঠিকই তবে সেটা কাটিয়ে উঠতে পারতো । আজকাল আমরা কিন্তু আমাদের সন্তানদেরও সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছি বোধ হয় কারণ এটা বলতে পারেন যে আমরা ভীষণভাবে lucky আমরা একটা সময় পর্যন্ত প্রচুর বন্ধুবান্ধব পেয়েছি খুব সহজ ভাষায় বলতে গেলে নিঃস্বার্থ বন্ধুবান্ধ পেয়েছি আজকে হয়তো আমাদের সন্তানরা বা আমাদের বাচ্চারা বন্ধুদের সাথে মেলামেশাই করছে না তারা কিন্তু এটাও শিখছে না, আর আগে যখন আমরা ছোটবেলায় ফেলতে যেতাম একজন করলে তার কেটে গেলে কিন্তু আমরা তাকে তুলতাম। তার রক্তটা ধুয়ে দিতাম তার কাটা জায়গাটা কিছু একটা হলেও লাগিয়ে দিতাম। কিন্তু এটা এখনকার বাচ্চাদেরও দোষ নয়, ওরা ওই ব্যাপারটার মধ্যে দিয়েই যাচ্ছে না ওরা চোখের সামনে কাউকে পড়তে দেখছে না তো তুলবে কি করে আমার কোথাও গিয়ে মনে হয় এটা ওদের জন্য ক্ষতি হচ্ছে কারণ ওরা কিন্তু বিশ্বাস করতে ভুলে যাচ্ছে আজকে যদি আমি পড়ে যায় আমাকে যে বন্ধুটা ধরে তুলল আমার মাথায় কিন্তু এটা আসবে যে আচ্ছা ও আমাকে সাহায্য করল কিন্তু এখন আমরা এতটাই স্বার্থপর এত এতটাই স্বার্থপর হয়ে যাচ্ছি এখন যখন কেউ আমাদের এসে হাত ধরে তুলতে চাইছে আমাদের মাথায় প্রথম প্রশ্নটা আসছে কি ও কেন আমার ভালো করতে চাইল নিশ্চয়ই ওর কোন স্বার্থ আছে মানুষ যে মানুষের নিঃস্বার্থভাবে কিছু ভালো করতে পারে এই ধারণাটাই আজকে কিন্তু কোথাও আমাদের মধ্যে থেকে একদম মুছে গেছে আর যাও বা কিছুটা বাকি আছে বা কিছু মানুষের মধ্যে রয়েছে আমরা যদি এভাবে চলতে থাকি আমার মনে হয় সেটাও আর থাকবে না মানুষের পরস্পরের প্রতি ভালোবাসা সমবেদনা এসব কিছুই বোধহয় আস্তে আস্তে চলে যাবে। এখনো যদি আমরা শক্ত হাতে এই ব্যাপারটার মোকাবিলা করতে না পারি

কি ভাববেন উনি উনার চিঠি আমি নিয়ে রেখেছি আসলে আমরা ভয় পেতে শুরু করে দিয়েছি আর কারণ আমরা নিজেরাও জানি কেউ যদি কারোর যেচে ভালো করতে চাই এই ধরুন না আমারই যদি কেউ যেচে ভালো করতে আসে তাহলে আমার মনে হতে পারে সে নিজের স্বার্থের জন্য ভালো করতে এসেছে অতএব আমি যদি কারোর ভালো করি তারও তো এটাই মনে হতে পারে যে আমি হয়তো নিজের স্বার্থের জন্য তাকে ভালো করছি অতএব আমি আমি কেন খারাপ হবো তার কাছে আসলে আমরা কেউ খারাপ হতে চাই না কারণ আমাদের face valueface value টাকে আমরা সবসময় বজায় রাখতে চাই তাতে কারোর কাছে ভালো হওয়ার দরকার নেই খারাপ না হলেই হলো এটা আমরাই মনে হয় ছড়িয়ে দিচ্ছি তাহলে কি মানুষ সামাজিক জীব এই কথাটা কি এখনো অব্যাহত রয়েছে নাকি এখন already কিছুটা নষ্ট হয়ে গেছে হয়তো আস্তে আস্তে আরো নষ্ট হয়ে যাবে আমি তো বেশ বিধায় আছি ব্যাপারটাকে নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? প্রশ্নটা আপনাদের জন্য দিয়ে গেলাম আপনারা ভাবুন আমিও ভাবি বিখ্যাত বাঙালির ঋত্বিক ঘটক বলেছিলেন ভাবো ভাবো ভাবা practice আর এখন আমরা ভাবতেই ভুলে যাচ্ছি মাথায় শুধু একটাই কথা ঘুরছে ফালতু ভেবে সময় নষ্ট করে কি লাভ তাই না কিন্তু সত্যি বলতে কি জানেন তো?

নিজেদের ভালোটা আমার মনে হয় আমরা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারব তাতে আখেরে আমাদেরই লাভ কারণ শুধু একা ভালো হয়তো বাঁচা যায় না পাশের মানুষগুলো কেউ ভালো হলে আমাদের বেঁচে থাকাটা অনেক সহজ হবে ঠিক যেভাবে একটা ভালো ফল অনেকগুলো পচা ফলের মধ্যে থাকলে নষ্ট হয়ে যায়। একমাত্র একটা ভালো মানুষ কিন্তু অনেক খারাপ মানুষের মধ্যে থাকতে পারে না বরঞ্চ সে যদি সেই ভালোটা অন্য সবার মধ্যে ছড়িয়ে দেয় তখন সে খুব ভালো ভাবে বাঁচতে পারে। বলেই তো দিলাম মানুষ কি এখনো সামাজিক প্রাণী রয়েছে নাকি আস্তে আস্তে অসামাজিক প্রাণী হয়ে যাচ্ছে প্রশ্নটা আজকে আপনাদেরকে করে গেলাম? আপনারাও ভাবুন আমিও ভাবি একটু ভাবি আজকের মতো তাহলে এইটুকুই আপনারা শুনতে থাকুন river side FM আপনাদের সাথে কথা হচ্ছে খুব শিগগিরই আর হ্যাঁ ততক্ষণ কিন্তু ভাবতে ভুলে যাবেন না আর হ্যাঁ আরও একটা request আপনাদের কে করে দিচ্ছি সেটা হচ্ছে এই যে প্রশ্নটা আজকে আমি করে গেলাম যারা যারা এখনো শুনেননি এই প্রশ্নটা তারা সবাইকে জিজ্ঞেস করুন যে আপনাদের কি মনে হয়

হ্যাঁ কে? হ্যাঁ আমি টিনা বলছি। ওহ হ্যাঁ টিনা বল কেমন আছিস? এতদিন পর সোমা কে ফোন করলি? আমি ভালো আছি তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালোই আছি যা একটু ঠান্ডা লেগেছে, তাছাড়া ঠিকই আছি এখন। গলাটা শুনেই মনে হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা লেগেছে, কি করে লাগলো হটাৎ? আর বলিসনা

আচ্ছা আচ্ছা দিয়ে বাড়িতে সবাই ভালো আছে?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 আছে ভালোই আছে।

আর পড়াশোনা কেমন চলছে? পড়াশোনাও চলছে যেরকম চলে মোটামুটি।

হ্যাঁ চলে যাচ্ছে বুঝতে পারছিস, অফিসে যা কাজের চাপ আমারও ঠিক মতো সময় হয়ে ওঠেনা। সেট বটেই তো যাইহোক আমি যেই জন্য ফোন করেছিলাম, তোমার তো বহরমপুরে চেনাজানা না কি তোমার বাড়ি? হ্যাঁ আমার তো ওখানে বাড়ি এইতো কিছুদিন আগে তো বেড়াতে গেছিলাম রে। হ্যাঁ ওই জন্যই ফোন করেছিলাম যে, ওখানে বেড়ানোর মতো কি কি জায়গা আছে? কোথায় গেলে কি হবে? কি হবে একটু বলো না আমাকে? আমি খুব ইচ্ছা যে আমি একটু বহরমপুরের দিকে বেড়াতে যাবো। হাজারদুয়ারি টাজারদুয়ারি আছে।

ইতিহাসও আছে ওইসব জায়গাতে। হ্যাঁ ওই জন্যই তো যে একটু আমাকে পুরোটা বলো তাহলে আমার একটু সুবিধা হবে।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

চেয়ে ধনী মোঘল প্রদেশ। মুর্শিদাবাদ ছিল একটি আহ বৈশিক শহর। প্রায় তোর সতেরোশো পঞ্চাশ দশকের কাছাকাছি।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 আর সতেরোশো সতেরো সালে বাংলার রাজধানী হলো মুর্শিদাবাদ। যার অন্যতম নবাব ছিলেন সিরাজউদ্দোল্লা।

এবার ধর মুর্শিদাবাদের আম আর মিষ্টির তো খ্যাতি রয়েছেই শুনেছিস। খাজাবাজারে তোর ছানার বড়া সবথেকে মানে কি বলবো? খেতে তো testy কি দারুন না খেলে তুই বিশ্বাস করবি না। ছানার বড়া? হ্যাঁ খাগড়া তে ছানার বড়া হচ্ছে সবথেকে বিখ্যাত। আচ্ছা আমি ছানার মিষ্টি শুনেছি বড়া শুনিনি। হ্যাঁ যখন তুই যাবি, তখন তুই ওখানে ছানার বড়া খেয়ে দেখবি? এত সুন্দর খেতে আর এত সুস্বাদু না কি বলবো তোকে? মানে তোর ঘুরতে যাওয়াটাই দারুন হয়ে যাবে। আচ্ছা ওটাই speciality নাকি ওখানকার?

তারপরে শোন্ আজিমগঞ্জে বরফি সন্দেশ মানে ওটাও দারুন খেতে।

তখন খেয়েছি এবার তখন ওতো তো নাম বুঝতাম না না? আমি ছোট তে গেছিলাম। হম ঠিকই বলেছিস আবার ধর রাঘুনাথগঞ্জের রসকদম, ওইটাও খুব সুন্দর খেতে।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 হ্যাঁ ও তো শক্তিগড়ের কাছাকাছি রে। হ্যাঁ হ্যাঁ sorry sorry শক্তিগড় পুর না শক্তিগড়ের লাংচা।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

আর মুর্শিদাবাদের সিক তো শুনেইছিস সবথেকে বিখ্যাত ওখানকার।